পিছনে অনেক একজন পিছনে চার্চ - এ যিশু খ্রিষ্টের ছবি রয়েছে মূর্তি রয়েছে এবং সামনে অনেকগুলি মানুষ দাঁড়িয়ে রয়েছেন একটি বাচ্চা সাথে আছেন যিশু খ্রিস্টের কিছু ছবি দেখা যা--

সামনে একটি সাইকেল এবং কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে । কিছু মানুষ দরজার সামনেও দাঁড়িয়ে রয়েছে।

সামনে অনেকটি জায়গা রয়েছে একটি মানুষ সামনে দাঁড়িয়ে রয়েছেন পিছনে কিছু লোহার--

এটি দেখে মনে হচ্ছে একটি ডাকঘর আহ --

এটি দেখে মনে হচ্ছে যন্ত্রপাতি কিছু লম্বা এবং গোল সবর --